এটা একটা বাস স্ট্যান্ড -এর ছবি। এই বাস স্ট্যান্ড -এর থেকে অনেকে বাস -এ --

এটা একটা পার্লার - এর ছবি। একটা মেয়ে বসে আ --

আহ এই মতো রয়েছে সেখানে শ্যাম্পু ট্যাম্পু এসব --

আর একটা পাশে দোকান আছে তার গায়ে একটা সাইকেল --

এই মেশিন -এর মধ্যে কিছু ঢালা রয়ে হচ্ছে ।

একটা পার্ক -এর ছবি। এখানে লাইট দিয়ে সাজানো আছে পার্ক ---

এটা ব্রিজ -এর ছবি ওপরে ব্রিজ তলা দিয়ে --